এখানে আমি চার পাঁচ জন ডক্টর দেখতে পাচ্ছি যেটা নাকি আ চেয়ারে বসে আছে।

তারপর এখানে ডক্টর দ্বারা ওদের ডক্টরের যে ড্রেসতা থাকে সাদা কালারের এটা নিয়ে বসে আছে।

এই ফটোতে আমি দেখতে ফাইতাসি একটা কাঠের চেয়ার যেটা নাকি অনেক ডিজাইন করা এবং রং করাও হয়েছে।

এর রঙটা যে এটা সাদা রঙের পুরোটা সাদা।

পর উ ভেতরের দিকে আ একটা আমি দুটা আমি গাছ দেখতে--

তারপর এখানে লাইটিংও করা আছে।

তারপর আমি দেখতে পাইতেসি এইটার পিছনে একটি ঘর যেটাতে সোলার লাগানো সিস্টেম আছে ওপরে।

তারপরে নীচের দিকে যে ঘরের রংটা সাদা এবং কিছু অংশ আছে এখানে লাল এবং নীল রঙের লাল রংটা বেশি।

এই ফোটোটাতে আমি দেখতে পাইতাসি অনেক আ আ কয়েকটা দুই তিনটা দরজা যেটা নাকি রুম রুম করে--

তার পাশে আমি দেখতে পাচ্ছি আগুন নেভানোর যে স্প্রেটা এটা।

এই ফটোটাতে দেখে মনে হচ্ছে এটা একটা এয়ারপোর্ট ।

যেতার দিয়ে যায় যেটার মধ্যে দিয়ে যায় বা ওয়েট করা হয়।

তারপর আমি এখানে গ্রোসারির অনেক জিনিস দেখতাছি বিট লবণ--

যেটা আনছে এটাতে নাকি অনেক আঃ আঃ বিভিন্ন ধরণের খাওয়ার পাওয়া যায় বিভিন্ন ধরণের বিভিন্ন রকমের।

যেখানে আমি অনেকগুলো মিষ্টি দেখতে পাচ্ছি।

যেমনকি টাইলস তারপর বাথরুমের মধ্যে টয়লেট করার জন্য তারপর বেসিন এটা এ দোকানের মধ্যে পাওয়া যায়।

অনেক ধরন সুন্দর সুন্দর পাওয়া যায় যেটা এখানে সাজিয়ে রাখা হয়েছে।

হলুদ হলুদ তারপর সবুজ তারপর আরেকটা হচ্ছে কমলা রঙের।

এই ফটোতা দেখে আমার মনে হচ্ছে এটা একটা আঃ বুজি মালের দোকান যেইটাতে অনেকগুলা বিস্কিট দেখতে পাচ্ছি আমি প্রথমে।

এই ফটোটা দিয়ে আমি মনে করতাসি এইটা একটা আম্ মন্দির যেইটা নাকি হিন্দুদের মন্দির।

আমরা এখানে আমি দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট গাছ এবং একটা সাইনবোর্ডও দেখতে পাচ্ছি।